এটি আমাদের এলাকার একটি চিড়িয়াখানা। এই চিড়িয়াখানাটি বেশ সুন্দর। চিড়িয়াখানার ভেতরে প্রাকৃতিক প্রবেশ তৈরি করা হয়েছে। সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে।

এটি আমাদের এলাকার একটি জিম সেন্টার । এই জিম সেন্টার - টি বেশ পরিষ্কার পরিছন্ন। ভেতরের ডেকোরেশন খুবই সুন্দর। জিম সেন্টার - টির মধ্যে অনেক যন্ত্রপাতি রয়েছে। এই আধুনিক যন্ত্রপাতির সাহায্যে এখানে --

মানুষজন খুবই ব্যস্ত থাকে। এখানে উঁচু কোনো জায়গা থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য খুব সুন্দর দেখায়।

রাস্তাটি সোজা বয়ে চলেছে। রাস্তাটির সামনে রয়েছে একটি ছোট্ট খাদ। এই এলাকাটি

চারিপাশে ছোট ছোট অসংখ্য টিলা রয়েছে। দূর দূরান্ত থেকে মানুষজন এখানে বাইক রাইডিং করে আসেন।

চড়ে ঘাস খায়। এই রাস্তা দিয়ে অধিকাংশ সময় মানুষজন হেঁটে এবং সাইকেল বাইক এ করে যাতায়াত করে থাকে।

গাড়ি যাতায়াত করে থাকে। রাস্তার দুইপাশে সুন্দর ভাবে সারিবদ্ধ ভাবে গাছ লাগিয়ে ছায়ার ব্যবস্থা করা হয়েছে।

এই মন্দিরের ভেতরে খুব সুন্দর একটি সিংহাসন রয়েছে। সিংহাসনটি খুব সুন্দর ভাবে কারুকাজ করা। মন্দিরে --

জৈন ধর্মাবলম্বী মানুষেরা প্রতিদিন প্রার্থনা করেন আরাধনা করেন প্রদীপ জালান।

কারখানার চারিদিকে শুধু আগুন এবং ধোঁয়া। কারখানাটিতে কোনো কর্মী কাজ করছিলনা। ট্রাই--

ছোট বড় গাড়ি সার্ভিস করানো হয়। এখানে গাড়ির পার্টস গুলি কে চেঞ্জ করে নতুন পার্টস লাগানো হয়। গাড়ি কালার করা হয়।

এটি আমাদের এলাকার একটি পথযাত্রা। এই পথযাত্রাটি বেশ বড়। এই পথযাত্রাটিতে প্রায় দুশো থেকে তিনশো জন মানুষ অংশগ্রহন করেছে। এই এলাকার মানুষজনেরা এই পথযাত্রাটিকে --

নদীর দুই পারে রয়েছে অসংখ্য গাছ। এই নদীর ওপরে ভেসে থাকা নৌকোগুলি খুব সুন্দর ভাবে সাজানো।

দূর দূরান্ত থেকে মানুষজন এখন থেকে বাদ্যযন্ত্র কিনে নিয়ে গিয়ে থাকেন। এখানে যে সমস্ত বাদ্যযন্ত্র বিক্রি হয় সেগুলি হাতে তৈরি করা বাদ্যযন্ত্র।

এটি আমাদের এলাকার একটি জামাকাপড়ের দোকান। এই দোকানটি বেশ বড়। দোকানটিতে চারজন লোক।

এখানে একজন অল্পবয়স্ক ছেলে সুন্দর ভাবে চা কফি তৈরি করে থাকে এবং চা কফি - র ওপরে খুব সুন্দর ডেকোরেশন - ও করে সার্ভ করা হয়।

এলাকার মানুষজনেরা সবসময় এই রাস্তা দিয়ে যাতায়াত করে। এলাকাটি বেশ পরিষ্কার পরিছন্ন।

এটি আমাদের এলাকার একটি মন্দির। এই মন্দিরটি বেশ জাগ্রত মন্দির। মন্দিরটি পাথর দিয়ে নির্মিত। এই মন্দিরটির চূড়াটিতে খুব সুন্দর ভাবে।

পেট্রল পাম্প টি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই হাইওয়ে দিয়ে সারারাত গাড়ি যাতায়াত করে।

দাবি নিয়ে এই অফিস এ আসেন। এই এলাকার মানুষদের সঙ্গে এই সমস্ত আধিকারীকদের সুসম্পর্ক রয়েছে।

গ্রাউন্ড একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগীদের পারফরমেন্স সঠিক ভাবে লক্ষ্য করার জন্য বেশ কিছু ক্যামেরা -ও লাগানো হয়েছে।

খুব শিগগিরই এই ইনস্টিটিউট এর সকল কাজ কমপ্লিট হয়ে যাবে। ইনস্টিটিউট টি জনসাধারের জন্য ওপেন করে দেওয়া হবে।

এটি আমাদের এলাকার একটি পাথরের নিচে অবস্থিত গুহা। এই গুহাটি।

সকাল থেকে রাত পর্যন্ত এই বাস স্ট্যান্ড এ প্রচুর মানুষের সমাগম লেগেই থাকে।

ড্রেস পরেছে এবং সুন্দর ভাবে সাজসজ্জা করেছে। স্টেজ টিও খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে।

বড়োদের সাইকেল সমস্ত রকমের সাইকেল পাওয়া যায়। এই দোকানটিতে ছয় জন লোক দোকানটি সামলায়। দোকানটিতে খুব সুন্দরভাবে সাইকেল গুলিকে সাজিয়ে রাখা হয়েছে।